এই ছবিটিতে একটি পার্কের দৃশ্য দেখানো হয়েছে।

এই ছবিটিতে একটি মন্দিরের দৃশ্য দেখানো হয়েছে।

ছবিটি বর্তমান দিনের ভাগের দেখানো হয়েছে।